দূরে এখানে একটা কালো রঙের মতো জায়গা করা আছে দুটো পাম্প --

একটা জঙ্গলের মতন জায়গা আছে যেখানে একটা সামনেই গাছ ভেঙে পর --

জিনিস স্টিলের যে গ্লাস -এর মতন জিনিসগুলোতে খুব সুন্দর ভাবে সাজিয়ে রা --

ব্রীজের নিচে অনেকগুলো ঘা-অ-স --

অনেক গুলো গাছের পাতা আছে নিচে।

পাতা আছে একটা লাইট জ্বলছে ।